এটা অনেক সুন্দর তুমি দেখলে বুঝতে পারবে তোমার এটা কিন্তু পুরস্কার পেয়েছে. মানে,

তারপর আরেকটা নাটক দেখ~ আ দেখসিলাম আমি এটা অনেকদিন আগে

আরেকটা নাটক দেখসিলাম আমি অনেকদিন আগে এটা তবে কাহিনী তেমন মনে নাই তোমার "apartment letter হ্যাঁ এটা দেখতে পারো এটা অনেক সুন্দর. ঠিকআছে?"

এটা তুমি দেখতে পারো. এটা অনেক সুন্দর. আ তোমার প্রথম অবস্থায় এতটা বুঝতে পারবেনা. কিন্তু last এ তোমার ইম মেয়েটার বিয়ে হয়ে যায় মানে চাকরি হয়না মানে চাকরির জন্যে বিয়ে করতে পারে না হ্যাঁ চাকরি হয়না চাকরি হয়না তো মানে অনেক কষ্ঠে যেখানে interview দিতে যায় সেখানে তোমার যেকোনো একটা ঘাবলা লাগে.

দুজন দুজনকে অনেক ভালবাসে. কিন্তু চাকরির জন্যে বিয়ে করতে পারিনি এমন একটা

সমস্যা, এটা তো মনেহয় বাস্তব জীবন থেকে তুলেই আনসে. এর বেশিরভাগই তো আমি দেখি তো girl friend boy friend ঘরে বেড়ায়. তো তার আর বিয়ে সাদি করতে দেয় না একটা চাকরির অভাবে.

আর বাস্তব প্রমান আমি নিজেই. তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা. আমারও যে girl friend ছিলো, তা job এর জন্যে আমাকে তাড়া দিতো তাড়া দিতো. আমি এতটাই ইয়ে করতাম না হ্যাঁ, তো যখন আমি নাটকটা দেখসি তখন আমার চোখ দিয়া autometic মানে পানি এসে গেছে. তুমি ওই নাটক টা দেখে appoinment letter নাটক টা দেখে তুমি তোমার নিজেকে সাথে relate করতে পারস, এটা একটা ভালো দিক. মানে ভালো দিক মানে, যে পরিচালক এটা করেছে তো সে য~ যদ~ যে তার কিন্তু এখানেই সাফল্য বা তার এখানেই হচ্ছে তার একটা art যে মানুষ তার বানানো একটা জিনিসের সাথে নিজেকে relate করতে পারছে. এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার. অবশ্যই তুমি একটা জিনিস চিন্তা করো, না আমি তোমাকে যেটা বলেছিলাম তো এইটা তোমার দেখার পর তো আবার আমি যার সাথে আমার এরম মানে relation ছিলো প্রায় four years হ্যাঁ, four year relation থাকার পর

ওর কথা ও বলতো আমি শুনতাম, এতটুকুই শুনতাম. টা আমি চিন্তা ছিলো যে ও BBA complete করার পর তো আমি তোমার একটা যেকোনো একটা এর ভিতর ও BBA complete করুক ও আ ওর কথা ছিলো যে ও BBA complete করবে হ্যান এর ভিতর বিয়ে করবে না.

হ্যাঁ last পর্যন্ত তোমাদের বিয়েটা আর হয়নি আচ্ছা তোমার কাহিনী থেকেই তো একটা নাটক বানায়ে ফেলসে. আচ্ছা আমরা আবার বিনোদন জগতে ফিরে যাই তো, বর্তমান তো বিনোদন জগতে মানে ওনেক কথা কথি হচ্ছে মানে, ইয়ে রাজ একটা ব্যাপার

এরা তো মানে নাটক করছে. আমার তো মনে হচ্ছে নিজেরা highlight হওয়ার জন্যে মানে limelight এ আসার জন্যে ওরা হচ্ছে মানে ওদের নিয়ে শুধু গল্প ছড়াচ্ছে. তোমার এখানে কি অভিমত বলতো একটু. অ্যাঁ আমার অভিমত, এটা তোমার highlight হবার জন্যে যে গল্প ছড়াচ্ছে তোমরা কিন্তু দেখো তুমি অনেক বাস্তব জীবনের সাথে হ্যাঁ এইগুলো

আমাদের কিন্তু এখন যা আমরা এখনকার generation যেটা আমরা কিন্তু বেশিরভাগই তোমার mobile নিয়ে পরে থাকি বা বিভিন্ন জিনিস নিয়ে মানে মনকে যে আমাদের একটা entertenment entertenment দেওযার জন্যে একটু দরকার যা আনন্দ দেওয়ার জন্যে দরকার এইটা কিন্তু আমরা continue আমরা মানে জীবিকার তাগিদে দৌড়াচ্ছি. হম জীবিকার তাগিদে দৌড়াচ্ছি মনকে যে একটা

আসলে থেকে আমরা হচ্ছে খুব বেশী বিনোদন লাভ করতে পারিনা. আমাদের যে প্রযাপ্ত পরিমানে cinema hall এর অভাব আছে, আমরা হচ্ছে মানে আ কেউ cinema hall এর পরিবেশ ভালো না আমরা যে বিনোদনের জন্যে যে মাঝে মাঝে যে hall এ গিয়ে movie দেখবো সেটা কিন্তু খুব কমই হয়. আর যেটা জেলাশহর গুলোর অবস্থা কিন্তু বিনোদন আ মানে তারা তাদের entertenment জন্যে যে কি করবে এই ব্যাপারগুলো কিন্তু খুব কম. অ্যাঁ যে তারা একটু park এ যাবে , বা হচ্ছে hall এ যাবে কিন্তু কোথাও কিন্তু পরিবেশ নেই. তো এই ক্ষেত্রে মানে বিনোদন জগৎ কে আরও সমৃদ্ধ করতে সরকারের আরেকটু সচেষ্ঠ হওয়া উচিত বলে আমি মনে করি. সে তো অবশ্যই তুমি দেখো আমাদের পার্শবর্তী দেশ যে India হ্যাঁ মানে পার্শবর্তী কিন্তু আমাদের থেকে অনেক গুন এগিয়ে হ্যাঁ বিনোদনের ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে অনেকগুণ এগিয়ে. এটা কি জন্যে ওদের develop করতেছে উন্নত করতেছে তাইনা? তা আমাদের সরকারের ওদের কিন্তু গুরুত্যপুর্ন্য অবদান রাখছে যে ওদের এরম হচ্ছে আহ ম~ মানে cinema গুলো তো ওরা কিন্তু একটা cinema বানায় মানে কোটি কোটি টাকা পর্যন্ত ওরা হচ্ছে আয় করতেসে. তো এটা কিন্তু ওদের দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে. তা আমাদের দেশের cinema গুলো কিন্তু অর্থনীতি তে অবদান রাখতে পারছেনা. না না তোমার দিনের দিনে বাংলাদেশের যে cinema hall গুলো আমি দেখসি তোমার আ ঢাকায় তোমার cinema hall আছে এটা, এটাতে দেখা যায় cinema চলবে কি আ তোমার দিনে রাতের বেলায় দেখা যায় এই যে নাচ গান এইগুলো চলে হ্যাঁ, cinema hall cinema hall গুলো দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকটা cinema hall. কারণ ওদেরও কোনো দোষ নেই. ওরাতো একটা কোনো কিসু একটা cinema hall বানাইতে অনেক টাকা খরচ হয় হ্যাঁ, বা যে ছবিগুলা নিয়ে আসে ছবিগুলো সেরকম market পায়না হ্যাঁ. আর একটা ছবি তোমার তৈরী করতে একটা ছবি মানে তোমার এক কোটি তাও বা পাঁচ কোটি টাকা খরচ করে ওরা এককোটি টাকা ওঠাইতে পারেনা হ্যাঁ. আমাদের তোমার যে মনেকর প্রো~ আ প্রযোজক যারা আছে বা যারা আছে গল্প তৈরী করার যারা আছে মা ওইগুলা যে স~ মানে সামাজিক ছবিগুলো ঐরকম ম মানে বাড়াতে পারে না. যেটার ক্ষেত্রে তোমার পরিবার নিয়ে আমরা ছবি দেখতে পারিনা. বাংলাদেশের যে ছবিগুলা দেখা যায় একটা আমরা পরিবার নিয়ে দেখতে পারিনা তাইনা. আবার India য় কিন্তু তুমি গিয়ে দেখবে হাসির ছবি আছে, হ্যাঁ হাসির ছবি but family নিয়ে তুমি পরিবার নিয়ে তুমি দেখতে পারো. মানে ওরা comedy movie করে, তা আমরা আসলে comedy র দিকে থেকে অনেক পিছনে পড়ে আছি. সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তোমার যে পিছিয়ে যেমন তোমার আমাদের মন যে এক্য়টা আনন্দ পাওয়ার জন্যে বিনোদনের যে একটা আনন্দ এইটা কিন্তু আমরা পাচ্ছিনা হ্যাঁ আর মন যদি ভালো না থাকে তোমার কোনো কিসুই তোমার ভালো থাকে না. শরীরও ভালো থা~ ভালো থাকে না হ্যাঁ. আমাদের অবশ্যই আমাদের ভালো ছবি

আমার বিনোদনের মাধ্যম হচ্ছে তোমার নাটক দেখা, plus বই পড়া হ্যাঁ আর বিকেলবেলা হলে দেখাযায় তোমার অনেকসময় তো আমি রাতেও খেলি. ঐযে তোমার খেলি রাতের বেলা ঠিক আছে. রাতের বেলা যখন চাঁদনী রাত থাকে, তখন বন্ধু

আ রাতের বেলা যখন চাঁদনী রাত থাকে তখন বন্ধু বান্ধব মাইল তোমার ওই football খেলি মাঠের মধ্যে, তখন অনেক মজা পায়. আলাদা একটা শান্তি লাগে মনের ভিতর বা আনন্দ সবাই মিলে একটা রাতের বেলায় খেলাটা তো বুঝি কেমন লাগে হ্যাঁ রাতের বেলায় খেললে অনেকসময় ছোট ভাই ছোট ভাইরা আছে তাদের সাথে তোমার cricket খেলি তো cricket খেলাটা একটু আমি cricket ভালো পারি তো সেক্ষেত্রে cricket খেলাটা একটু বেশি প্রাধান্য দিই. আর তোমার ঢাকায় বিশ্ব সাহিত্য ওইখানে যাই, ওইখানে গেলে

আচ্ছা তুমি বই পড়তে পছন্দ করো. আমিও হচ্ছে মানে আমার বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া. আমি বই পড়তে খুব ভালবাসি. তো তাহলে তুমিও যেহেতু বই পড় তাহলে আমাকে মানে কিছু বই suggest করতে পারো. যেটা পড়ে আমার মানে ভালো লাগবে, আছে তোমার জানা এরকম কোনো বই?

আহ তখন থেকেই প্রচুর বই পড়ি, তো তখন আমার life এ মানে প্রথম একটা বই পড়া হচ্ছে গর্ভ্যধারিনি হ্যাঁ সমরেশ মজুমদার এর. তো আমার কাছে

তো তারপর থেকে সমরেসের লেখা আমাকে খুব টানে. তো তুমি সমরেশ মজুমদারের হচ্ছে কিছু বই হচ্ছে try করতে পারো যেমন এই যে বললাম গর্ভ্যধারিনি, কালবেলা, কালপুরুষ, আ সাতকাহন এই বইগুলো যদি আমার মনেহয় তুমি পড় একবার তাহলে তোমার খুব ভালো লাগবে. তুমি এবার বিশ্ব সাহিত্য কেন্দ্রতে যেদিন যাবা সেদিন বইগুলি চেষ্টা করো. অবশ্যই অবশ্যই এখানে তুমি ইচ্ছে করতে বই নিয়েও আসতে পারো হ্যাঁ. দেখা যাই যারা registration করা থাকে তুমি নিয়া আসতে পারবা. আমার ওখানে পরিবেশটা অনেক ভালো লাগে. ঠিক আছে বিনোদনের জন্যে ঐখানকার পরিবেশটা অন্যরকম. তো ঐখানে যেন ভালো লাগে অন্যরকম লাগে তো সেক্ষেত্রে তুমি যদি যাও ওখানে তুমি ওখানে যেতে পারো হ্যাঁ ওখানে গেলে তুমি দেখতে পাবা ভালো লাগে. তুমি কি হচ্ছে আমরা তো এতক্ষণ মানে আ বই নিয়ে আলোচনা করলাম তারপর হচ্ছে বাংলাদেশের মানে ইম মা মো~ ইমা movie বা নাটক সম্পর্কে আলোচনা করলাম. তো recently কিন্তু বাংলাদেশের কিছু movie একদম আলোচনায় আসছে. আ তো এটা নিয়ে হচ্ছে মানে খুব এই যে হাওয়া movie টা তারপর আ দামাল.

তো ওরকম একটা মানে football team কে কেন্দ্র করে যুদ্ধকালীন একটা football team কে কেন্দ্র করে গল্পটার কাহিনী গড়ে উঠসে. তো এটা একই সাথে মানে বর্তমান এবং ইতিহাসকে সম্পৃক্ত করসে. তো সবাই খুব পছন্দ করছে বেশ আলোচিত হইছে, তো তুমি দেখেছ নাকি movie টা? না, ইটা আমি দেখি নাই. কিন্তু হাওয়া ছবির যেটা তোমার ওইযে গানটা, গানটা কিন্তু অনেক মানে বিখাত্য গান যেটা মানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে. ঠিক আছে.

গান টা হচ্ছে মানে ভাসছে রাস্তায় বেরোলেই মানে এই গানটার দু এক কলি শুনতে পাওয়া যাচ্ছে. হ্যাঁ, এটা এটা অনেক উম জনপ্রিয়তা অর্জন করেছে, আর এক গান টার জন্যই তোমার ছবিটা মানে ইয়ে হইসে. আমি সেটা মনে করিনা তোমার সাথে এক মত হতে পারলাম না. এই movie র মানে প্রত্যেকটা character দুর্দান্ত্য অভিনয় করসে এবং মানে প্রত্যেকটা seanery প্রত্যেকটা মানে প্রত্যেকটা কাজই খুব একটা ছবির পিছন তো অনেক কাজ থাকে তো প্রত্যেকটা কাজই হচ্ছে পরিচালক খুব সুক্ষ সুক্ষ কাজগুলো খুব সুন্দর ভাবে ফুটায়ে তুলসে. আর দর্শকরা হচ্ছে খুব করতে পারছে নিজের life-এর সাথে বা আহ একটা জেলেদের জীবন কেমন হয় তারা কিভাবে মানে কষ্ঠ করে সবকিছু এত্ বাস্তব ভাবে দেখানো হয়েসে তো যারা দেখেছে তারা আরকি সবাই বলছে যে আ India র কিছু command আসে এইরকম যে আ আমরা হলো উম বাংলায় Hollywood এর movie দেখলাম.

এই type এর একটা ব্যাপার আসছে যে. প্রত্যেকটা জিনিসই খুব ভালো আসছে. আচ্ছা, বুঝতে পেরেছি. না, তারপর তোমার কি মানে গানটা কিন্তু সর্বপ্রথম যে মানে গানটাই কিন্তু ছাড়া হইসে হ্যাঁ গানটার থেকে সবার যে গানটা অনেক সুন্দর ছবিটা

আর গান ছবিটা দেখার প্রতি সবাইকে আগ্রহী করসে.

নাহলে কি আসে এটা একটা কারণ আসে.

হ্যাঁ, এইটাই. ইয়া আগ্রো~ আগ্রহ জাগসে গানটার জন্যে. হ্যাঁ গানটা তো অনেক সুন্দর ছিলো, তো মূল কারণ ছিলো এইটাই. আর ছবিটা অনেক সুন্দর. যে এত মানে অনেক সুন্দর এইটা.

এটা হলো main কথা, আর যাইহোক এখন না আমি তোমাকে বলবো সবসময় তুমি জীবিকার তাগিদে সবকিছু নিয়ে পরে থেকোনা, বিনোদনের জন্যে একটু মনকে শান্তি দেওয়ার জন্যে আনন্দ দেওয়া র জন্যে বিনোদন

তোমাকে অসংখ্য ধন্যবাদ. পরবর্তিতে এইগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, আজকের মতো

okay Arbi

না হালকা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর হয়েছিল।

Coughing গলায় খুব ব্যথা তো

তাইলে ভুল time এ phone করলাম বল ঠিকাছে, তোর যদি problem না হয় তো কথা বলতে পারিস, আমি দিলে, ঠান্ডা লেগেছে তো শুয়ে আছি একটু।

না না ঠিকাছে নাহলে পরে phone করবো।

বলছি কী আমি তোকে যে জন্য phone করলাম বলছি কী আমার Youtube এ একটা vid~ video আমার একটা channel বানিয়েছিলাম তোকে বলতাম না যে একটু like কর subscribe কর আমার ওই ওই Youtube এর channel টা আজকে one million আহ family member হয়েছে।

হ্যাঁ আমাকে মানে message করেছিল অনেকদিন আগেই message করেছিল যে তোমার response খুব ভালো তোমার তো ধীরে ধীরে ভালোই subscriber হচ্ছে,

দাড়া sorry তোর কাশির কথা বলতে বলতে আমারও কাশি পেয়ে গেলো জল খেয়ে নে, আমিও একটু জল খেয়ে নি।

একটু জলের বোতল টা দাও তো। আমিও জল একটু খেয়ে নি। জল তেষ্টাই পেয়েছে

জ্বর না,

জল গুলো খেলে শরীর টা ম্যাচ ম্যাচ করে, গাঁ হাত পা ব্যাথা, বল কী বলছিলি?

হুম রয়েছে এখনো, ওষুধ খাচ্ছি।

নিজেই account বানিয়েছি , মানে আমার account বানানোর পর আমার তো কেও subscribe করতো না তখন আমি ছোট খাটো blog sta~ start blog start করলাম, তারপর কিছু video বানাতাম মা যখন রান্না বারি করতো সে video গুলা বানাতাম।

blog যখন start করেছিলাম কেও তো বেশি like টাইক করতো না, তারপর মায়ের রান্না টা তো আস্তে আস্তে আস্তে আস্তে সবাই দেখতে থাকতো। Youtube এ কিছু একটা রান্নার বের করবি, একটার সাথে আরেকটার দুনিয়া পাবি।

এই আমি তো মাকে কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না , যে মা Youtube থেকেও রোজগার করা যায়, এটা আমি মাকে বোঝাতেই পারছিলাম না, মা তখন আমাকে বলছিলো তুই college pass করেছিস এখন university তে পড়ছিস,

আমার তো এখন আস্তে আস্তে এই ছ মাসে যে এতো যে হবে আমি বুঝতে পারিনি, আমি Facebook এও Facebook , Instagram সব জায়গায় share করতাম আমার video link।

টা বেড়েছে, like পরতো। এখন ভালোই ভালোই profit হয়, এই এখন তো আমি career ভেবেই নিয়েছি আমি Youtuber হবো।

তুই করেছিস? রান্নার channel open করেছিস? তুই

না না আমি করিনি, রান্নার channel open।

আরেকজন Youtuber হবে আমাদের family থেকে।

করবো, চিন্তা তাই করছি ভালো হবে, রান্নার একটা কোনো কিছু program attend করলে একটা বয়স্ক বুড়ি আছে, উনার রান্নাটা খুব ভালো। বয়স্ক

হ্যাঁ বলে আজকে আমরা এই রান্না করছি, এরম ভাবে কথা বলে না ? কোন বুড়িটা, দুটো একটা বুড়ি আছে আরেকটা বুড়ি